তা দেখতে পাচ্ছি এটা একটা কোনো হাতের কাজ তৈরি করার ছবি।

যে ছবিটা দেখতে পাচ্ছি ইটা হলো এটা কোনো এটা কোন ফ্ল্যাট -এর কনস্ট্রাকশন -এর কাজ চলছে।

দোকানটাই একটি রুটি আলু দেখা বস্তা দেখা যাচ্ছে অনেক প্যাকেট ঝুলানো আছে দেখা যাচ্ছে ভিতরটা একটু অন্ধকার টাইপ এর দুটো এল জ্বলছে পুরোটা অন্ধকার টাইপ এর লাগছে।

ছবিটা দেখতে পাচ্ছি এটা হল একটা কৃষক সহয়ক কেন্দ্র বলে লেখা আছে। আর পাশের বিল্ডিং -এর খোলা বাজার বলে লেখা রয়েছে নিচে প্লাস্টিক -এর অনেক ধান টাইপ -এর কি পরে রয়েছে সেগুলো বস্তায় পুরছে ।

বড়ো ওয়ান বলে দেখা যাচ্ছে লাল কালার -এর বিল্ডিং বিল্ডিং -এর মধ্যে মানুষ হাঁটাচলা করছে দেখা যাচ্ছে ভেতরে একটা রোলার দেখা যাচ্ছে পাশে গাছ দেখা যাচ্ছে বাইরে বাইক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে একটা--

এই ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা হয়তো কোনো সিনেমা হলের ছবি লেখা আছে বুক মাই শো এটি বনিপুর সিনেমা হলে লেখা আছে।

পশে রাস্তা দেখা যাচ্ছে সেখানে দু একটা ছেলে সাইকেল চালিয়ে যেতে দেখা যাচ্ছে কিছু মানুষ গল্প করছে দেখা যাচ্ছে দূরে গা বাড়ি দেখা যাচ্ছে আর পুরো মহ মাঠ টা পাঁচিল দিয়ে ঘেরা।